বাস টা বেশ দেখতে সুন্দর অনেক দূর দূর ঘুরতে যায় মানুষ। গাসটা বাসটা করে ভালো এই বাস গুলো কোনো প্রবলেম হয় --

বেশ পরিষ্কার পরিছন্ন আছে লাইট ফাইট জ্বালায়নি অতটা তবে ঠিকঠাকই আছে ।

রুপো দিয়ে পেছনে কারণ আরোও অনেক কিছু বানিয়ে এনেও রাখা আছে ঠাকুর-টাকুরদেরকে রুপোরই দোকান এটা।

বেশ রাস্তাটা বেশ সুন্দর দেখতে। ওপাশে বড় বড় গাছ আছে। এপাশেও মাঠ টাইপ -এর আছে দেখতে পাচ্ছি। খেলার জায়গা বেশ ভালোই।